যেখানে একটি ছেলে এবং একটি মেয়ে রোমান্টিক অবস্থায় আছেন ও এক জন ছেলে বসে আছেন সামনের দিকে।

এবং তিনটি বালিশ রাখা আছে বিছানার উপরে একটি ব্যাগ আছে।

এবং কয়েকটি চিকিৎসা করার ইনস্ট্রুমেনট ও আছে।

এটি একটি কোন এপার্টমেন্ট এর ফটো । এই এপার্টমেন্ট -ইর কালার ব্রাউন

এবং একটি ছোট্টো পেয়ালা তে সস এবং কিছু স্যালাড আছে।

এটি একটি বিদ্যালয়ের ফটো এই বিদ্যালয়ের রং সাদা এই বিদ্যালয়ের চারিদিক--

এটি একটি দোকান এই দোকানে বিভিন্ন কালার - এর গাঁদা ফুল পাওয়া যায়।